তবে আর পাশে লোক দাঁড়িয়ে আছে তাতে আ-আ যথেষ্ট ভালো আ হাসছে কেউ কেউ অন্যান্য দলের সাপোর্টার তারাও চলে এসছে ম্যাচ দেখ --

সামনে একটি হসপিটাল -এর চিত্র তুলে ধরা হয়েছে। যেখানে একটি কঙ্কালকে শুয়ে রাখা হয়েছে।

ব্যাংক -টি যথেষ্ট ভালো। পাশে অনেকটি অ্যাড লাগানো আছে পেপসি -র মহাবীর জেরক্স -এরও দোকান আছে এখানে তাইইইই সব মিলিয়ে খুব ভালো একটি ফোন নাম্বার -ও দেওয়া আছে বেশি আয়ের জন্য।

বাইরের ছেলেটা তো একেবারে অতিরিক্ত ক্ষ্যাপা লাগছে। ডান দিকের ছেলেটা তো মনে হচ্ছে রোওওওগ আছে ।

মানুষ বাস করে তারা কারণ তারা তাদের পাহাড়ের ওপর অগাধ বিশ্বাস আছে তারা জানে পাহাড়টা কোনদিনও ভেঙে পড়বে না সামনে নদী পাশে সবুজ জঙ্গল সব মিলিয়ে একটি দারুণ ছবি এটি।

হলুদ আর লালে এই কলেজ -টি যথেষ্ট দেখতে খুব ভালো লাগছে।

কবে যাব ঐ জায়গাটায় খুব ভালো লাগবে। যেতে একসাথে--

এই চিংড়ি মাছগুলোর আজকে শেষ দিন চিংড়ি মাছগুলো হয়তো বুঝতে পারছে কিন্তু কী করবে কিছু করার নাই।

যাইহোক সবমিলিয়ে ছবিটি অনবদ্য লাগছে আমার।